পশ্চিম মেদনাপুরে অবস্থিত এখানে মোবাইল নাম্বার ও দেওয়া আছে দোকানদারের।

আমার সামনে এখানে রোড -এর কিছু কাজ চলছে বলে মনে হচ্ছে এখানে একটি ডোজার কে মাটি কুঁড়তে দেখা যাচ্ছে।

এখানে আমি একটি স্কুল দেখতে পাচ্ছি। স্কুল -টি বেশ বড় সড় ।

আমার সামনে আমি একটি মূর্তি দেখতে পাচ্ছি মূর্তি টি আপনার --

এরা সাদা পিঙ্ক এবং সাদা তে লালে ফ্রক পরে এসেছে। সবাইকার মাথায় ক্রিস্টমাসের টুপি ও রয়েছে।

উম স্কাই কালার এর প্যান্ট পরে বসে আছেন বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি বড় হল রুম দেখতে পাচ্ছি। এই হল রুম -এর ভেতরে অনেককটি ঘর ও রয়েছে বলে মনে হচ্ছে এখানে টবে--

বিভিন্ন ধরনের পুতুলের ওপর সোয়েটার গুলিকে পরিয়ে টাঙানো রয়েছে।

সুন্দর চেয়ার এবং টেবিল রয়েছে । চেয়ার টেবিল - এর ধারে যাতে বাচ্চাদের গায়ে না লেগে যায় । সেইজন্য কভার ও পড়িয়ে দেওয়া হয়েছে।

এবং যে সমস্ত ছেলেমেয়েদের বসে আছে তাদের কে খুবই গরিব ঘরের বলেও মনে হচ্ছে আমার।

এই সময়টা রাত্রির সময় বলে মনে হচ্ছে । এবং শীতকালের দিন বলে মনে হচ্ছে আমার।